এইটা একটা গাঁয়ের ইস্কুল গাঁয়ের ইস্কুলে অনেক গুলো বাচ্চা লাইন ধরে বসে আছে। হ্যান্ড ক্যাফট করছে।

এইটা একটা ক্লাব ক্লাব এর পাশে ক্লাব টা অনকে বোরো তিন তলা মঞ্জিলের আছে ।

গাছ গুলো নারকেল গাছও আছে ছোট্ট ছোট্ট বেশি বড়ো হয় নি ।

ও খোলা আছে কিন্তু ও দোকানে ওতো ভিড় নেই একটা ওষুধ দোকানও আছে পাশে।

উম দুটো গেটই গেট খোলো খোলা আছে বোরো গেট টা একটা গেট লাগিয়ে লাগানো আছে একটা গেট খোলা আছে |

এইটা একটা পোস্ট অফিস ডাকঘর।

তার পাশে তিন দুটি মহিলা বির্ধা মহিলা আর একটা বির্ধ।

এইটা একটা দোকান দোকানের মধ্যে অনকে অনকে জিনিস রাখা আছে ।

দিল বেলুন গুলো উপরে টাংগানো আছে বড়ো বড়ো। উম উম বলের মতো লাইট জ্বলছে।

এইখানে অ্যা উম দুটো তিনটে অ্যা জেন্স দাঁড়িয়ে রয়েছে ।

উপরে কিছু দোকান ব আছে সেটা বন্ধ আছে নিচের থেকে পার অ লোহার সিঁড়ি আছে ছোট্ট করে।

একটা-আ দুটো বচ্চা রাখা আছে ।

এটা একটা স্টেজ স্টেজ এর মর্ধে অনেক গুলো নেতা জন বসে আছে ।